অনেকগুলি অ্যা উম বাজে থার্মকল পড়ে আছে বাঁশ পড়ে আছে লোহা টিন --

এটা একটা চার্চের ছবি যেখানে আঃ প্লাস চিহ্নের মধ্যে যিশুখ্রিস্টের মুর্তি টাঙানো আছে ।

পাশে একটা চেয়ার আছে লাল রঙের বিভিন্ন ক্ষুদিত ছবি টাঙানো আছে।

একটা ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে সে জায়গার মধ্যে।

রাস্তায় একটা বড় ল্যাম্প পোস্ট আছে ফাঁকা রাস্তা যেখানে কোন মানুষ নেই।

সাথে আছে মিকি মাউসের দুটো পোস্টার ।

পাশে অনেকগুলি সাইকেলও আছে গাড়িও আছে মারুতি গাড়ি।

ওপরে তলায় আছে হেরিটেস ল্যাখা ।

পাশে একটা বড় বিল্ডিং আছে যেটা সম্পূর্ণ তৈরি হয়নি।

নীচে অনেকগুলি গাছপালাও আছে পাশে একটা বোর্ড আছে যার মধ্যে লেখা আছে রেস্টুরেন্ট ওপেন ।

পিছনে অ হলুদ সাদা রঙ্গের ফুল দিয়ে সাজসজ্জা করা হয়েছে বিয়ের জন্য।

পাশে অনেকগুলি গাছপালা আছে ছেলে মেয়েরা অনেক আনন্দের সঙ্গে এই খেলা উপভোগ করছে।

একটা দোকান যেখানে বিভিন্ন আ মিষ্টি আছে যেমন লাড্ডু সন্দেশ ইত্যাদি।

তারপর কোকাকোলার বিভিন্ন জিনিসপত্র আছে ঠান্ডা জাতীয়।

দুর্গাপূজার অনুষ্ঠান হচ্ছে যেখানে ব্রাহ্মণ পুজো করছে।

একটা নীল রঙের আরেকটা কমলা রঙের আর--